এবং স্টেজ -টি দারুণ ভাবে আলোক সজ্জায় সাজিয়ে তোলা হয়েছে এই স্টেজ -এর পাশে দুটো--

তারা হাতের কাজ করছে কারণ ইস্কুল থেকে এদের কর্মশিক্ষা পরীক্ষা নেওয়া হবে। সেজন্যই বাচ্চারা বিভিন্ন রকম যে যা পারে হাতের কাজ করে --

সেই পাম্প -এ একটি লরি গাড়ি দাঁড়িয়ে তেল ভরছে এবং চারপাশ ফাঁকা রয়েছে এবং চারিদিকে লাইট -এর ব্যবস্থাও রয়েছে।

বিল্ডিং রয়েছে আর বিল্ডিং -এর নিচে চারিদিকে দোকান এ দোকানে প্রচুর লোকের সমাবেশ।

এবং সেই পোস্টার -টিতে লেখা আছে লাবস্টার এবং পোস্টারের --

ছবির এখানে তুলে ধরেছে এবং সামনেই তার কাঁচ কাচেও তার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে ।

এই ছবিতে দেখা যাচ্ছে যে একটি বড় জঙ্গলের মাঝে --